দেখা যাচ্ছে যে অনেক গুলি ঘুগনি রয়েছে। ঘুগনিতে অনেক লোক এসে এ ঘুগনি ত রয়েছে অনেক লোক এসে নিয়ে যাচ্ছে ঘুগনি। এই পেঁয়াজ উব ও ও ঝু--

সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে এবং এই ফুল গুলো এই ফুল গুলোর স্টাইল দেখে খুবই ভালো লেগেছে।